সেই নিয়ে এগোচ্ছি চিন্তাভাবনা হয়েছে কথাবার্তা যিনি শেখাচ্ছেন উনি বললেন, একটা তে first হয়েছি, first এর যেটার অতার exam হয়ে গেছে ওটাতে first হয়েছি এর টা এখন ও তো চলছে, অতার এখনো exam শেষ হয়েনি, টা ওটা হলে তার পরে হম bridal টা তো তোমার যে hobby গুনো যে কাজে লাগালে হ্যাঁ অনেক ভালো, কেন না bridal এর মধ্যে তো অনেক কিছু থাকে

বিয়ে বাড়ি যাওয়া মানে সবাই ছোটো থেকে মানে ছোটো বলতে মানে fifteen years থেকে আম upto sixty seventy মানে এইগুলো কোনো matter করছে না, বয়েস্ক রাও এখন makeup এর জন্য খুব ই, তার পরে spa এই সব মানে খুব ই চলছে হ্যাঁ হ্যাঁ ঐটা সুনেছিলাম কেন না আগে তো ধর যদি

eyebrow বিশেষ করে eyebrow টা

এইগুলো মানে খুব ই চলছে যার জন্যে এইটা একটু বেশি রয়েছে, আর Youtube এ এখন subscriber বাড়বে আর এই সব হতে হতে একটু সময় লাগবে ওটাও মদ্দিখানেই চালাব

সময়টা তো একটু বার করতে হবে যেহেতু একটার মধ্যে লেগে গেছি যার জন্য ওটাতে একটু সময়টা কম দিতে পারছি তার মধ্যে বাচ্চাটাও একটু ছোট রয়েছে হম না না ঠিক ই বলললে এইটা এই কাজটা এই hobby টা যদি কাজে লাগাও ভালো কেন না এখন তো আগে কি হত আগে তোমার makeup টেকআপ করার জন্যে সুধু বিয়ের ক্ষেত্রেই হত

party বা রিসেপশন যেকোনো

birthday পাত~ party বা যেকোনো সব কিছুতেই এখন makeup, মানে সামান্য ঘর থেকে বাইরে বেরোলেই এখন মত মুটি makeup করে বেরোতে হয় মেয়েদের বিশেষ করে

সমন্ন week এ উম week এ যখন একটা দিন আমরা ঘুরতে বেরই তখন মনে হয় makeup টা ছাড়া যেন ঠিক মানে হলো না গুরানু মানে ঘুরে বেড়ানো টা ঠিক যেন সম্পুর্ন্ন হলো না

হ্যাঁ হ্যাঁ দেখি হবে কোনো কাজে লাগালে অনেক বড় আমর একটা পিসির ছেলে ছ~ পিসির ছেলে বলছিল মানে ওর বাচ্চা থেকে মানে football এর অনেক মানে পুরো পাগল তার মধ্যে বলল কি না আমি এক~ বললাম একটা কাজ কর নাহলে যদি, football যদি ভালো পারে কিন্তু

তো আমি বললাম একটা আমাদের ওই বারিথেকে পাঁচ চে~ পাঁচ থেকে সাত kilometer আছে একটা academy football ওরা কি তোমার football এ মানে academy তে, এক বছর দু বছর পুরো practice করিয়ে, তারপরে ওদে~ ওদের অনেকগুণ জায়গা রয়েছে তোমার district level তার পরে state level তারপরে যদি ভালো যদি খেলাধুলা হয় তাহলে আমি ভাবলাম একটা কাজ কর, hobby তাকে কাজে লাগাও নাহলে ওই academy তে admission করিয়ে আসলাম অ্যাঁ তারপরে ওরা feedback দিল না ছেলেটা ভালই পারছে, না যদি ভালই পারছে তবে কিছু একটা জায়গা করে দিন বলল না এখন তো আর হবে না কেন না ওদের practice করার পর ভেতরে মানে সেই আ match হয় ধর যেরকম তোমাদের পঞ্চাশ জন আছে জন দশ জন করে একটা একটা পুরো team করে match হয়, ওর মধ্যে থেকে যে ভালো গাল দিতে পারে বা কাটাতে পারে এরকম তারপরে ও select করে district level এ পাঠায় ভাবলাম যদি এইরকম district level বা state level এ যদি পাঠানো যায় কেন না এখন তো football এর craze টা একটু কম হয়েছিল কিন্তু মাজ্ঘানে এই তোমার pandemic পর দেকচি বেড়ে গেছে আরো মানে পুরো শেষ ও পর্যন্ত ছিল দেখুন আরো state level এ আমাদের bengal এর ভিতরে ছিল এখন ইটা পুরো বাইরে পুরো উঠে যাচ্ছে

ও সেইটাই আমি বললাম যদি বাইরে যদি ভালো response থাকলে তোমার তো life পুরো set হে যাবে আর কোনো কিছু বেপার ই নেই যদি hobby টাকে যদি কাজিয়ে তোমার কাজ এ যদি লাগানো যায়

হ্যাঁ, সেটাই ভাবছিলাম ভালো খেললে আরো ভালো আমার তো দেখা যাক কি করা যাবে, আমার hobby টা ছিল ভালো swimming টা কেন না এখন যে তোমার অত গুণ gold medal, silver medal আসছে

ভাবছিলাম swimming টা করে নিলে ভালো হত আম বাচ্চা বেলায় একটু practice করেছিলাম আর এখন আর হচ্ছে না

না সময় হচ্ছে না তার মধ্যে আবার এই কাজের টাজের স~ ঝামেলায় সময়টা পাচ্ছি না কেননা ওর জন্য তো একটা আলাদা ধরো

academy ধর join করলাম শুধু সাঁতার কাটলে তো হবে না মানে ধরো ওটার technique কিভাবে ভাবে আছে, মানে এটার technique টা ওরা সেখায় কি তোমার অনেক fast ইয়ে করতে গেলে fast moving হ্যাঁ হ্যাঁ ওইসবের জন্য আবার সময়ের দরকার ওরা আমি জিজ্ঞাসা করলাম বলল কি না আপনাকে তো আসতেই হবে, আরে এটাই হবে আমার year করলে তো ওটাকে চলবে না ওটা upto এখন অ্যাঁ six seven years যার যত সময় লাগে, কারোর আগে হয় কারোর একটু পরে হয় উম কেন না এ~ এখন যত গুণ তোমার আ যত গুণ hobbies এখন যার বাচ্চার সময় রয়েছিল বা boxing এর বা এরকম যার যা রয়েছিল সবাই তো ভালই বাইরে গিয়ে তোমার অন্য অন্য যে country গুন আছে ওখানে গিয়ে সব medal গুন আনছে ভালো মানে নিজের hobby তাকে ওরা convert করে নিচ্ছে একটা তোমার district এর জন্য বা state এর জন্য নাম টা ভালো হচ্ছে আর এই রকম এই গুণ hobby তাকে ধর এই রকম কাজে লাগালে ধর অনেক ভালো, তার মধ্যে, boxing টাও ছিল বাচ্চা সময় এ করতাম তার পরে বললাম না boxing টা এখন পারা যাবে না ওর মধ্যেও তোমার মানে বাচ্চা থেকে যদি practice করা যাক hobby টাকে যদি তোমার academic তোমার ওখানে গিয়ে যদি practice করলে বা academic admission নিলে ওরা একটু কি করে দেয় পুরো পাক্কা করে দেয় মানে এই ছেলে টাকে এখন অ্যাঁ তোমার country level এ বা state level এ পাঠালে কিছু medal আনতে পারে, এই সব করা যাক, আর তো এখানে কিছু থাকে আর তোমার একটা রিলেটিভ ছিল না সে বলছিল কি না আমার তোমার shooting এ যেত তোমার সূত করে যে, ওর মধ্যে তোমার ইন্টারেস্ট ছিল, ওর কি হয়েছে, কিছু হলো আগে? সেটা আমার ঠিক তার পরে সেই ভাবে যোগ যোগ হয়ে ওঠে নি, বিয়ে পর থেকে ও না তুমি যে পাঠিয়েছিলে তোমার city level এ যে হয়েছিল shooting টা তুমি একটা video যে send করেছিলে না ভালো দেখলাম মানে ওর aim টা অনেক ভালো ছিল মানে target এর পক্ষে যে ওর shooting টা

ভাবলাম কি কিছু পাঠিয়েছ কিছু মানে কিছু হয়েছে কি না ও না না সেই ভাবে আর কথা হয়ে ওঠেনি, মানে এখন তো বুজতেই পারছ একে তো উম

আচ্ছা, good night হ্যাঁ হ্যাঁ চ good night আবার হবে ঠিক আছে

ok চ bye bye. hello রুমা কেমন আছে৷? হ্যাঁ ভালো আছি. তুমি কেমন আছে৷?

আচ্ছা শরীর ঠিক আছে তো? এই আর কি, আর বলো না, শরীর তো মানে যা ঠান্ডা পরেছে তোমাদের ওদিকে কেমন আমি জানি না, এদিকে তো খুব ঠান্ডা পরেছে ঠান্ডা পড়াতে কি হচ্ছে শরীর খুব খারাপ করে যাচ্ছে. ঠান্ডা লাগছে খুব. অ্যাঁ মানে সর্দি, কাশি, জ্বর মানে লেগেই আছে. আর তোমাদের ওদিকে ঠান্ডা পরেছে? ভীষণ ঠান্ডা. মানে first January থেকে start হয়েছে ঠান্ডা, ভীষণ ঠান্ডা, এই সময়টা একটু problem হয় শরীরে মানে ঠান্ডাটা just যখন পরতে শুরু করে তখন শরীরটা অ্যাঁ এই সর্দি কাশিতেই মানুষ একটু ভোগে আবার ঠান্ডাটা যখন যায় ঠিক মাঝ ওই সময়টা আবার সোর~ সর্দি কাশিটা হয়. মাঝখানে অ্যাঁ এই যে অতিরিক্ত ঠান্ডা এটাই তো মানুষ নিতে পারছেনা না?

হ্যাঁ ওটাই তো অসুবিধা হচ্ছে, আরে হট করে দেখনা তুমি এই December এর last week এও তোমার মানে কেমন গরম ছিল মানে কোন ঠান্ডার কোন মানে নামই ছিল না. হঠাৎ করে তোমার অ্যাঁ মানে January এর first week থেকে কেমন হট করে ঠান্ডাটা পরল. আর এতে কি হচ্ছে না অ শরীরটা খুব খারাপ করছে মানে শরীরটা ভালো ঠান্ডা লেগে যাচ্ছে আর কাশি তো কমছেই না. হম হম এত শরীর খারাপ করছে. হম সব থেকে বড় ব্যাপার এই ঠান্ডাটাতেও মানুষের অনেক acidity এর ও problem হয়.

হ্যাঁ আমরা যা খাবার দাবার খাচ্ছি ভীষণ acidity উও গ্যাস অম্বলের এরকমই problem টা অনেক হয়. আমরা আসলে যা ভেজাল খাওয়া দাওয়া করছি তাতে তো মানে এরকমই হচ্ছে, তারপরে এই শীতকালে কি হয় একটু বেশি চাপাচুপি দিয়ে মানুষ বসে থাকে তো

হ্যাঁ. এটা ঠিক একদম মানে তোমার আর অ্যাঁ এই শীতকালটা কি হয় শীতকালে তো তোমার অ্যাঁ ধরো খাওয়া দাওয়া টা একটু heavy পরিমাণে হয়ে যায় বেসাদ তেলেভাজাটা খাওয়াটা খুব বেশি হয় তাতে মানুষের আরও বেশি problem হয়ে যায়.

একদমই তাই, আমি তো আমরা তো এমনি যা অ্যাঁ ভ্যা~ ভেজাল জিনিস খাচ্ছি তাতে তো শরীরের তো বারোটা বেজেই গেছে সবার, বেশিরভাগ তো শুনতে পাই gallbladder এ stone ক্র্যাক~ ক~ কখনো কারোর kidney তে stone জল বেশি না খাওয়ার ফলে, অ্যাঁ শারীরিক প্রবলেমটা লেগেই আছে. অ্যাঁ মেয়েদের তো PCOD

একদম, আর এখন তোমার আমি অ্যাঁ মানে সেদিনকে আমার একটা friend এর সাথে কথা হল অ ও সেই বলছিল মানে ওর হঠাৎ করে তোমার অ্যাঁ খুব পেটে ব্যথা হঠাৎ করেই আর কি. কিছু কিছু কোন সমস্যা নেই কিন্তু হঠাৎ করে খুব পেটে ব্যথা মানে পেটে ব্যথা সহ্য করতে পারছে না তারপর doctor দেখালো, দেখানোর পরে তোমার অ্যাঁ USGকরতে দিয়েছে USGmust প্রথমে medicine দিয়েছিল, medicine এতো কিছু হয়নি, কমছে না তারপরে আবার উম গেছে doctor এর কাছে তখন তো আমার USGকরাতে দিয়েছে last এ ওর কি ধরা পড়েছে জানো, fatty liver. আচ্ছা. মানে fatty liver, doctor বলছে আসলে আমাদের যে যেই আমরা যে খাওয়া দাওয়া করছি এখন খাওয়া দাওয়ার মধ্যে তো ধরো সব কিছুই তোমার ভেজাল রয়েছে. মানে কোন কিছু তো এখন ঠিক নেই. মানে তুমি যে শাক-সবজি খাচ্ছ, ফল খাচ্ছ সবকিছুর মধ্যেই মানে সব সার দিয়ে সব কিছু তৈরি করা.তাতে আমাদের

খুব বড় problem create করছে. এবার ওর ভাবো স~ তেমন কিছু বয়সও নয় এবার fatty liver এবার ওকে কি বলেছে যে তোমার পুরো একদম মানে doctor তোমার খাবার দাবারে restriction করে দিয়েছে মানে মানে fat জাতীয় কিছু তো খেতেই পারবে না. এবার বা~ বল তুমি এবার যদি আমাদের মতন বয়সের মেয়ে কীভাবে maintain করবে? স~ করা কি সম্ভব সেটা, এরাম ভাবে maintain করা? ওটাই তো ও

আমার তো নিজেরই gallbladder এর stone operation হয়ে আমার তো যাচ্ছে তাই কান্ড মানে একদম অ কিচ্ছু খেতে পারিনা অনেক ডাক~ ডাক্তার প্রচুর খাওয়া দাওয়া restriction, আমি তো কোন party wear কিছু খেতে পারি না, আমাকে তো একদম restriction এ থাকতে হয়. অ্যাঁ মানে কি বলবো এইসব ভাঁজ~ ভেজাল জিনিস খেয়ে যতই নিজেকে control করার চেষ্টা করেছি তাও যে হঠাৎ করে কীভাবে এইসব হয়ে গেছে নিজেও বুঝতে পারিনি maximum আমার family এর maximum দেখেছি gallbladder এ stone, মানে খাওয়া

restriction নেই হ্যাঁ, আমাদের পরিবারের অনেকে অনেকের এটা হয়েছে কিন্তু তারা normally stone operation হওয়ার পর থেকে ভালই আছে কিন্তু হঠাৎ করে আমার শরীর হয়তো permit করলো না এই জিনিসটা এই operation টা হয়তো তাই জন্য আমারও নিজের অ মানে অ্যাঁ~ অনেক প্রচুর restriction আমি কোথাও খেতে পারি না. বাইরে মানে কোথাও আমার খাওয়া দাওয়া চলে না

আচ্ছা, তালে যখন তোমার gallbladder এর stone ধরা পড়লো না তার আগে তোমার কী symptom দেখা দিয়েছিল?

তো সেখান থেকে আমি normally উম মাঝখানে একটু weight টা lose loss করার জন্য অউ diet করতাম এ করতাম সাধারনত আমার না এক বছর ধরেই অ্যাঁ একটু ইয়ে হচ্ছিল. acidity এর problem হচ্ছিল. ঠিক যে জায়গাটাতে stone টা থাকে সেই জায়গাটাতে একটা gas এর মতন ভাব হচ্ছিল. হ্যাঁ হটাত করে আমার একটু gas gas ভাবি, একদিন হটাত করে জিনিসটা খুব বেড়ে যায়, বেড়ে যাওয়ার ফলে আমি ঠিক করি বাড়িতে যে না একটা এবারে একটা doctor দেখাতে হবে উম প্রত্যেকদিন একটা মানুষের এই জিনিসটা হবে কেন যখন আমি এত খাওয়া দাওয়ার control করছি ইয়ে করছি এ তাহলে আমার হবে কেন?

আমি doctor দেখালাম তারপরে USGকরতে দিলেন, হম doctor USGকরতে দিলেন, ব্যাস তখনই ধরা পরল gallbladder এ প্রচুর পরিমাণে stone আছে

এবারে কি মাঝখানে problem হয়েছে সেটা বলতে পারছি না আমি অ্যাঁ আমরা অনেক এখানে doctor দেখিয়েছিলাম এখানকার doctor তো বললেন normal

কিছু নেই, না আমি যেটাই খাই সেটাই আমার উম potty, potty দিয়ে সেটা বেরিয়ে যায়.

সুতরাং অ্যাঁ একদমই নয় digest মানে একদমই নয় সে মানে বিচ্ছিরি পেটে ব্যথা তাপরে weight loss, বমি ভাব, মাথা ঘোরানো যে problem গুলো আমার stone থাকাকালীন হয়নি stone বের করে দেওয়ার পর সে problem গুলো আমার শুরু হচ্ছে

খুব restriction মানে খুবই, খুবই

যেমন occasion, প্রচুর প্রচুর এটাতো maximum জনের উম মানে অ্যাঁ বিশেষ করে বেশি দেখবে জল না খাওয়ার ফলে, কম জল খাওয়ার ফলে এই problem গুলো দেখা দিতে থাকে, তাই না তুমে এ মানুষ আজকাল কোথায় আমরা যেটা একটা ধরো আঁ time নেই maggi বানিয়ে নিচ্ছি বিশেষ করে ওই maggi এর যে মসলাটা আছে সেটা যে এত ক্ষতিকারক সেটা আমরা বুঝছি না হয়তো বাচ্চাদের কেউ tiffin দিচ্ছি মানে ওই maggi বানিয়ে দিচ্ছি কিংবা ধরো আ fast food junk food, যেখানেই বেরচ্ছি মানে আজকালকার দিনে আমি একটা জিনিস দেখেছি যে বাইরে বেরোলে junk food খেতেই হবে, এটা একটা must.

উম সবাইকে maxi~ হ্যাঁ এই জিনিসটা মানে বাইরে বেরোলে না অন্য কিছু খাবার না খাই আমাকে বাইরে তেলেভাজা জিনিস বা রেস্টুরেন্টে বেশ বসে বিরিয়ানি এই জিনিসটা আমাকে খেতেই হবে must একদম compulsory এবারে কি হয় যাদের liver উম পাচনতন্ত্র মানে সঠিকভাবে কাজ করছে তারা তো উৎরে যায় এবার যাদের একটু কমজোর আছে তাদেরকেই problem টা দেখা দিতে শুরু করে আচ্ছা.

হম না আমি সত্যি জানতাম না যে তোমার এই সমস্যাটা দেখা দিয়েছে. তালে এটাতে সত্যি কথা এটাতো মানে ভাবো তোমা~ তোমাকে কত মানে বাঁচতে হয় কতভাবে, সেইভাবে তুমি বাইরে বেড়ালেও তো তাহলে কত problem তোমাকে face করতে হয়, ধর সবকিছু তো খেতেও পারবেনা সে ক্ষেত্রে বাইরে বেরোনোটাও তো খুব problem এর. ভীষণ problem. আমি তো মানে বাইরে relatives দের বাড়ি যাই সেখানেই যে আমার কত problem হয় মানে relatives দের বাড়িতে

চলো আমি আমার মতন করে রান্না করে খেলাম সেটা আলাদা ব্যাপার. কিন্তু বাইরে তো আমি কোথাও গেলে আমাকে খাবার সাথে করে নিয়ে যেতে হয়, carry করতে হয়. সেটা খুব আমার জন্য problem হয়ে যায় অ্যাঁ আমি কোথাও খেতে পারি না. এক ফোঁটা আমাদের মধ্যে strictly বারণ. খুবই সমস্যা, তবে জানো তো একটা আমি জিনিস দেখলাম তুমি যদি মানে তোমার স~ শরীর ভালো রাখতে চাও মানে fit রাখতে চাও বা fitness থাকতে চাও তাহলে তোমাকে আমি এটা অ্যাঁ মানে suggest করতে পারি বা বলতে পারো যে তোমার সকালবেলা হাঁটাটা মানে morning walk টা তুমি যদি উম সকালে উঠে মানে আর কিছু না করো, এক ঘন্টা হাটো পুরো continue, তাহলে কিন্তু শরীরের পক্ষে এটা খুব উপকার খুব. মানে সব কিছুর দিক থেকে তোমার মানে শরীর তো fit থাকবে, plus তোমার অ্যাঁ বলো sugar এর জন্য তাপরে যাদের pressure high আছে, তাপর তো ধরো weight loss তো আছেই. মানে যাদের weight heavy আছে, weight loss এর জন্য মানে হাঁটাটা না আমি বলব যে এটা খুব mandatory. এটা আমি আমার নিজের দিক থেকেও দিয়েছি মানে দেখেছি তোমার এটা খুব মানে প্রত্যেকটা মানুষের দরকার যে at least সক~ সকালবেলা নিয়ম করে হাটা. এটা যদি continue করতে পারো তাহলে তোমার, এটা হচ্ছে তাহলে কি বলতো তোমাকে এটা বললাম যে শরীরের যে সমস্যা গুলো আছে এটাতেও সমস্যার সমাধান হবে. আরেকটা হচ্ছে তোমার যেটা দেখবে যে আমাদের যে একটা বয়স আসলে যে একটা বয়েসের ছাপ এসে যায়, এবার সেই ছাপটা তোমার ওই হাঁটলে continue তুমি যদি হাঁটাটা maintain করো না সেটাতেও তোমার মানে glow বারে, তাপরে উপকার দেয় এটা আমার শোনা. আর এখন তো তোমার যেহেতু আমাদের এত মানে অল্প বয়সে আমরা যে lifestyle টা maintain করি মানে ধরো আমরা এই job এ বেরোচ্ছি বাইরে job করছি, বাইরের খাবার দাবার খাওয়া হচ্ছে, oily খাবার খাওয়া হচ্ছে, সেইভাবে তো সব সময় maintain করা সম্ভব নয়. তা কিছুটা না তোমার আমি বলব যে যদি তুমি একটু time বের করে যেমন তোমাকে বললাম যে তুমি first হচ্ছে morning walk টা করতে পারো. আর যদি তুমি নিজের শরীর

জানো তো? আমি দেখেছি মানে যোগা করলে তোমার অনেক, অনেক তোমার মানে ভালো হয়. হম হম

উপকারী শরীরের জন্যে সেটাই. খুব problem মানে সে অ্যাঁ মানে create করে এই জিনিসগুলো মানে খুব মানে তোমার শারীরিক, মানে শারীরিক দিক থেকে তুমি একদম অ্যাঁ মানে fit থাকবে. আমি মনে করি maintain করা ভালো, আর শারীরের যে একটা শরীরের যে তোমার যে আরো ধরো তুমি যদি ভালো থাকতে চাও যেমন ধরো এই তুমি বলছিলে না যে তুমি মাঝে diet করছিলে diet টাও কিন্তু মানে যদি তুমি ধরে রাখতে পারো তুমি যদি তুমি যেমন বললে যে তোমার অনেক কিছু এমনিতেই তুমি খাও না, মানে বাইরের খাবার দাবার খাওনা, খেতে পারো না এটা তোমার অ্যাঁ মানে তোমার তো এমনিতেই তুমি maintain কর আর আমাদের ক্ষেত্রেও আমি বলছি যেমন তুমি আমি জানো তো আমি হচ্ছে মাঝখানে যখন office করতাম তখন আমার

এবার সেটার জন্য আমি যখন তোমার অ্যাঁ doctor দেখালাম তখন doctor দেখানোর পরে যা তোমার test করার blood test বল thyroid test বল USGহল, সবই হল কিন্তু কোনো কিছু problem নেই কিন্তু বলছে যে তোমার মানে একটু fat চলে আসছে আর তখন আমার আমার কিন্তু weight বেশি না, weight তোমার ধরো ওই fifty six, fifty seven হয়েছিল

problem টা হচ্ছে এটা পুরো ঠিকঠাক হয়ে যাবে. তবে এমন না যে তোমার এখন যে multy gym গুলো আছে না যেখানে ধরো আধুনিক সব যে machine পত্র আছে সেরম নয়. যেখানে তোমার দেখবে free hand workout হয় যেখানে তোমার শ~ মানে শরীরের তোমার যে যে তুমি করছ workout টা করছ মানে শরীরে সেটা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 কুড়িতে আমি ভর্তি হলাম, সত্যি গো আমি করে অ্যাঁ মানে এখনো করছি, continue করছি আমি এখনো বন্ধ করিনি. ওটা করার পরে না আমি অনেক উপকার পেয়েছি. অনেক উপকার. মানে অনেক আমার অ্যাঁ help হয়েছে.

problem হয়ে গ্যেছে.

PCODমেয়েদের এমন একটা problem হয়ে গেছে, common problem. বেশিরভাগ মেয়ের এই PCODএর problem. কেন তাদের weight বেড়ে যাচ্ছে,

অ্যাঁ চাকরি করে আর বাড়ির কোন কিছু করে নিজেকে সময় দেওয়ার একটা যে ব্যাপার সেটা আমার কাছে হয়ে উঠছে না.